এবং দেওয়ালে একটা ছবি আঁকা আছে।

কিছু পান মশলা এবং কুড়কুড়ে --

কিছু বাস বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসছে। এবং সে বাস স্ট্যান্ড এর বেরোনোর মুখটাতে কিছু মানুষ দাঁড়িয়ে --

এটা হচ্ছে একটা এস.বি.আই. এ.টি.এম. তার সঙ্গে ব্যাঙ্ক । এই এ.টি.এম. এর মানুষ টাকা তোলা জমা দেওয়া করে এবং ব্যাঙ্ক এ মানুষ অনেক মানুষ ব্যাঙ্ক এ টাকা তুলতে যায় এবং টাকা জমা দিতে যায়।

নানা রকম আকারের লোহার নাট

এখানে মানুষ এ.টি.এম. -এর মধ্যে টাকা তোলে।